দোকানের সামোনে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো.

আয়নার নিচে ওয়ারড্র দেখতে পাচ্ছি।

ব্যক্তিটির হাতে ব্যান্ডেজ করা আছে.

একটি সরকারি অফিস দেখতে পাচ্ছি অফিসের সামোনে কয়েকজন ব্যক্তি একসাথে হয়েছেন.

দোকানের ওপরে হেয়ার স্টাইলের ছবি রয়েছে।

সেখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে.